একটি ফুলের দোকান রয়েছে । ফুলের দোকানে অনেকগুলি মালা ঝুলছে । ফুলের মালার মধ্যে--

কতগুলি গাঁদা ফুলের মালা রয়েছে আর রজনীগন্ধা ফুলের মালা রয়েছে ।

পাশে একটি লোক বসে আছে আর বাঁদিকে একটি লোক দাঁড়িয়ে আছে।

একটি বিমান বন্দর দেখতে পাওয়া যাচ্ছে ।

নৌকায় দুটি ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে সূর্য অস্ত যাচ্ছে।